আমি দেখতে পাচ্ছি এটা হল একটি রুম ।

এই ফটোটা সন্ধ্যা বেলা তোলা হয়েছে।

বাইরে একটি কারেন্ট -এর পিলার দেখতে পাচ্ছি।

এখানে সাইড -এ একটি হোয়াইট কালার ছোট ছাদের ঘর রয়েছে।

এখানে অনেক কয়েকটি ফার্নিচার দেখা পাচ্ছে।

এটি অনেক কয়েকটি প্লাই রাখা আছে।

বাইরে পুরো হোয়াইট কালারের দেখা যাচ্ছে।

এখানে চারপাশে অনেকগুলি সাইকেল বাইক রাখা রয়েছে।

আমি দেখতে পাচ্ছি এটা হলো একটি রুম ।

এখানে সাইডে একটি দরজা দেখতে পাচ্ছি।

আমি দেখতে পাচ্ছি এই ফটোটা রাতের বেলা তোলা হয়েছে।

এখানে সামনে একটি স্টিল কালারের কয়েকটি ডাস্টবিন রাখা আছে।

আমি দেখতে পাচ্ছি সামনে একটি বোর্ড লাগানো রয়েছে বড়।

এখানে চারপাশে অনেকগুলি লম্বা লম্বা গাছ দেখতে পাচ্ছি।